চললে ওপরের দিকে মেঘের উপরে উঠে যাই সেখান থেকে তো আর সেরকম ভাবে নীচের কিছু দেখা যাই না। কিন্তু যখন নামতে থাকে তখন পুরো শহরটা দেখা যাই খুব সুন্দর লাগে। একদম জানলা থেকে পুরো শহরটা দেখা যাই আর হম আহ কোথায় কী রয়েছে সেটা দেখা যাই, কত কী সুন্দর জায়গা রয়েছে সেগুলো দেখা যাই, আশপাশের এলাকাটা পুরোটা দেখ যাই আর airport এর ভিতরটা যেহেতু অনেকটা secure আর পরিষ্কার পরিছন্ন

ওদের আদপ কায়দা কীরকম সেটাও বোঝাযায়। হ্যাঁ সেটাই তারপরে ওখানে তুমি গিয়ে কী কী দেখলে ? ওখানে তো প্রথম দিন গেছি প্রায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছে, তারপরে hotel এ যাওয়ার পরে ho~ hotel এর আহ একটু গুছিয়ে নিয়ে তারপরে খেতে বেড়িয়েছি আশপাশে অনেক খাবারের দোকান রয়েছে। তা খাবারের দোকান গুলো দেখলাম যে ওখানকার special কী খাবার রয়েছে, এমনি যেহেতু শীতের জায়গা ওখানে একটু আহ rich খাবার গুলো বেশি পাওয়া যাই। আর ওদের তো special মোমো রয়েছে ওগুলো খাওয়া হলো, চাউমিন খাওয়া হলো, আবার ওদের chicken এর যেই ব্যাবস্তা রয়েছে সেটাও খুব সুন্দর chicken রুটি ওখানে খুব খাবারের পরিমান ও বেশি আবার খাবার গুলো ভালো খুব। তা তোমরা গিয়ে কী করলে প্রথম দিন ? আমাদেরতো সো আস ওখানে পৌছালাম ভোরের দিকে তো ভোরের দিকে গিয়ে hotel এ গেলাম hotel এ book করেছিল আগে থেকে, তো hotel এ গেলাম তো ভাবলাম একটু fresh হয়ে নিয়, তো fresh হলাম, তা সকালে tiffin টা hotel কেই বলাম ওরা arrange করে দিলো।

ওকে ওনাকেও বলাম যে তুমি তোমার সাথে tiffin করে নাও তো tiffin করার পরে গাড়ি book করলাম, গাড়ি book করে তারপরে শুরু করলাম। অনেক তো জায়গা তোমার শুরু করলাম।

আমি তো পরের দিন সকাল বেলা hotel এ থি আহ hotel থেকে গাড়ি book করা হয়েছে কিন্তু তার আগে সকাল বেলা যে

ওই ওই scenery ছিল তাতেই খুব মনোরম ছিল, যেমন hotel এর আমার hotel এর সামনে থেকেই মানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছিলো। সকাল বেলা দুজন মিলে পাহাড় দেখ~ দেখেছি আবার পাহাড়ে সেই রোদ্রের আলো পড়ছে সেটাও খুব সুন্দর লাগলো। সেই আরকি তোমরাও কি দেখেছো নাকি hotel এর সামনে এই রকম কোনো ব্যাবস্থা ছিল তোমাদের ? হ্যাঁ আমা~ আমাদের সামনে একদম শিমলার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে সামনে hotel ছিল ওখানেই ছিলাম। ওখান থেকে বেরোতে বেরোতেই সকাল দশটা এগারোটা হয়ে গেলো তারপরে ঘোরা start করলাম, যেমন তোমার প্রথমে ঘুরলাম Ridge road, তো ওখানে তোমার হচ্ছে photography খুব সুন্দর এবং চারিদিকে তোমার বরফ আছে মাঝখান দিয়ে রাস্তা ও ওখানকার বাড়ি গুলো সব বরফ দিয়ে ঢাকা ওখানে যে পাহাড়ের গায়ে যে ব~ বরফ গুলো যে চাপা পরে গেছে পুরো একদম গাছ গুলো আর দেখা যাচ্ছে না পুরো চারিদিকে শুধু বরফ আর বরফ, মানে খুব সুন্দর দেখতে। ওর মাঝে mall road আছে, plus ওকে মাঝে famous candle point আছে। তো ওখানে গিয়ে ভাবছি যে কত সুন্দর জায়গাতে এসেছি, মানে প্রথমে এতো সুন্দর লে~ লাগলো যে মনে হল যে না এসে ভালোই হয়েছে। হ্যাঁ জি~ এই zero point এও আমরা গেছি, ওখানে এতো বরফ গাছ পালা পুরো ডেকে গেছে বাড়ি ঘরও বরফ দিয়ে ডেকে গেছে আর প্রচন্ড ঠান্ডা, আমরা হাত মোজা মানে দু তিনটে পড়েছি তাতেও প্রচন্ড ঠান্ডা পা মোজা পড়েছি, হাত মোজা, কান টুপি আর ভালো jacket নিয়ে যেতে হয়েছে। ভালো jacket না নিয়ে গেলে সেখানে খুব অসুবিধা,

মন্দিরটা এক kilometer এর মনে হয় কাছাকাছি রয়েছে শিমলা থেকে ওই খানে একটা মন্দিরে গেছি, মন্দির গুলো খুব সুন্দর। ওদের ওখানকার আহ মন্দির, ওখানকার cultural জিনিসপত্র দেখা যাচ্ছে। আবার মন্দির গুলো আহ মানে পাহাড়ের মাঝখানে এমন ভাবে তৈরি করেছে যে চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে আবার মন্দিরটাও এমন জায়গায় রয়েছে খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ সেটাই, ওগুলোতে আমরা দেখেছি আমরা তো অতো ঠান্ডা জিনিস তো খুব একটা বেশি নেওয়া হয়নি, তো আমরা ভেবেছিলাম যে ওখানে কম ঠান্ডা।

সত্যি ওখানকার জায়গা গুলো খুবই সুন্দর । হ্যাঁ বাড়ি থেকে আবার এতো luggage ভর্তি করে নিয়ে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার আর সাথে যদি অনেক বড়ো পরিবার থেকে তাতে খুব সমস্যা অতো luggage নিয়ে যাওয়ার, luggage এর জন্যই একটা গাড়ি হয়ে যাবে তখন। হ্যাঁ সেটাই, তারপর তোমার ওখানেই সামনেই তোমার ওই আহ ইস station থেকে বা toy train station থেকে সামনে তোমার হচ্ছে একটা mall road আছে যেখানে তোমার sopping বলে sopping mall আছে ওখানে খুব ভালো, আমরা তো সবার ওখান থেকেই সমস্ত আহ sweater নিলাম কেননা বাড়িথেকে যেহেতু আমরা নিয়ে যাই নি।

ওখানে restaurant, club, bank, office সমস্ত কিছুই ওখানেই আছে, তো cash ও নিয়ে যাওয়া হয় নি। তো ওখানে গিয়ে কিছু cash collect করলাম থেকে। হ্যাঁ এখন দূরে যাতায়াতের জন্য আহ থেকেই cash collect করাটা ভালো কেননা সাথে এতো টাকা নিয়ে যাওয়া খুব অসুবিধার ব্যাপার, আর কখন রাস্তায় কখন কি হয়ে যায় সেই জন্য এতো cash নিয়ে যাওয়াটা খুব অসুবিধার ব্যাপার। ওই জায়গায় bank তো রয়েছে রয়েছে, এখন আর সেই সব অসুবিধা হয় না cash collect এর জন্যে। আগে একটু problem ছিল কিন্তু এখন সেই সব কোনো অসুবিধার কিছু নেই যে কোনো জায়গায় রয়েছে, আর যে কোনো থেকে এখন টাকা withdrawal করা যায়, তাতে আর অসুবিধার কিছু নেই। আর এই mall আমরাও ঘুরেছি সেখানে সেখানেও অনিক কিছু পাওয়া যাই আর জিনিসপত্র গুলো খুব সুন্দর সুন্দর, অনেক কমেই কম দামে পাওয়া যায়। আমরাও কিছু কিছু জিনিসপত্র যেমন ওখানকার ওই আহ মা প্রো~পশম দিয়ে ওখানকার নিজেস্ব আহ sweater পাওয়া যায় ওখানকার উম traditional যে জামা কাপড় সেগুলো পাওয়া যায়, আবার ওখানে coffee ও বিখ্যাত, coffee ও খেয়েছি ওখানের। অনেক কিছুই রয়েছে, ওই mall এও অনেকখন লাগে ঘুরতে অনেক সময় লা~ লাগে ওতেও অনেক কিছু দেখছি। তার পশে আবার ওই একটু দূরে গেলে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে green valley ওখান থেকে পুরোটা একদম পাহাড়টা মনে হবে যেন স্বর্গীয় জায়গা। একদম আশপাশে চতুর্দিকে গাছ আর গাছ পাইন গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে আবার সূর্যের আলো এমন ভাবে পড়ছে মনে হচ্ছে যেন পাখি গুলো মানে সূর্যের আলোকেই মনে হচ্ছে না পাখি গুলো ওই প্রান্ত থেকে প্রান্ত দৌড়া দৌড়ি করছে, এমন সুন্দর জায়গা। হ্যাঁ সেটাই, খুবই ভালো ভালো জায়গা, এখানে আরো জায়গা আছে আমরা আরো জায়গা ঘুরেছি। তো আজকে এই প্রজন্তই বলাম কালকে আবার তোমাকে phone করবো বাকি গুলো জানবো, বুজতে পারলে ?

আরো অনেক জায়গা দেখেছি সেগুলো নিয়েও কথা হবে, কালকে।

Hello আমি স্নেহা রায় বলছি আমি আজকে আ insurance নিয়ে কিছু বলব। insurance আ যার বাংলা হচ্ছে বিমা এই বিমা চুক্তির শর্তাবলী অনুযায়ী বিমা এখনকার জীবনে প্রত্যেকেরই করা উচিত। কারণ এই বিমা মাধ্যমেই পরবর্তীকালে আমাদের অনেক সুবিধা হয়। আ বিমার মাধ্যমে আমরা আ নানান রকম ভবিষ্যতে কোনওরকম যদি ঝুঁকি হয় সেক্ষেত্রে আমাদের উপকার করে। আপনি যখন বিমা করেন তখন আপনি অপ্রত্যাশিত ভাবে যে কোনও ক্ষতিপূরণ নিয়ে সুযোগ সুবিধা পেতে পারেন। এই বিমা অনেক রকমের হতে পারে যেমন আ car insurance হতে পারে বা life insurance হতে পারে। এই সমস্ত কিছুর মাধ্যমে আ ভবিষ্যতে যদি আপনার আপনাদের কোনো জীবনে কোনও রকম ক্ষতি হয়ে গিয়ে থাকে আপনার কোনও কাছের মানুষের কোনও ক্ষতি হয়ে থাকলে বা আপনার কোনও গাড়িই হোক বা যেটার উপর আপনি insurance নিতে চান৷ সেটা যদি insurance করা থাকে তো তার ক্ষতি হলে আমরা আ এই insurance company কাছ থেকে সেই সমস্ত ক্ষতিপূরণ পেয়ে গিয়ে থাকি। সেই কারণে এখন

এই তো ভালো, তোর কি অবস্থা? আমারও ভালো, তো চাকরি বাকরির কি খবর? চাকরি বাকরির খবর খুবই ভালো। এখন কোথায় আছিস? এখন আছি আমি একটা Service company আর কি আমাদের company import করে বাইরে থেকে machine, এবং সেগুলার Service দেওয়া লাগে আমাদের। আচ্ছা আচ্ছা কতদিন থেকে চাকরিতে আছিস? আমি এখানে চাকরিতে আড়াই বছর, আড়াই বছর আছি। বেতন টেতন কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, এইখানে বেতন সব ঠিকঠাক। আচ্ছা, তো কি এখানেই থেকে যাবি নাকি? চাকরি অন্য জায়গায় চাকরি করবি?

আমি অবশ্যই এখানে shift করব। ওহ আচ্ছা আচ্ছা। তারপরে

আমার পরীক্ষা চলতেছে, শেষ বর্ষে আছি, এবারই শেষ হবে এই বছরই, তো চাকরি তে তো ঢুকে যেতে হবে, ইতিমধ্যে একটা চাকরিতে আছি, পড়াশোনার পাশাপাশি। বেতন খুব বেশি না, কিন্তু চলে যায় আর কি, তো যেহেতু প্রকৌশল পরতেছি, এখন চাকরি এই প্রকৌশলের দিকেই থাকবে নাকি? আহ, অন্য, অন্য দিকে যাবো এটাও এটাও চিন্তার বিষয়, আবার বিদেশে যাওয়ার একটা চিন্তাও আছে মাথায়, তো তুই তো আগেই graduation শেষ করছিস এখন, এখন এখন তো চাকরি বাকরিও করতেছিস।

আমার তো ধারণা বাংলাদেশেই থাকা উচিত। বাংলাদেশেই কেন থাকা উচিত? অনেকেই দেখি বিদেশে যাইতে চায়। তুমি বাংলাদেশে থাকবা, তুমি বাংলাদেশে থাকো family কে সময় দিতে পারবা। আর বাইরে যদি settle হওয়ার ইচ্ছা থাকে একদম তাহলে তুমি বাইরের দিকেও যাইতে পারবা।

পরিবারকে সময় দিতে পারতেছি ঠিক আছে কিন্তু জিনিস পত্রের যা দাম, আর বাংলাদেশের চাকরির বাজারে যে পরিমান প্রতিযোগিতা তার পাশাপাশি যে,

হ্যাঁ বাংলাদেশে এই দিক দিয়া, এদিক দিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে বাংলাদেশটা better option না আর কি?

তো বাংলাদেশে সরকারি চাকরিটা ভালো হয় নাকি, বেসরকারি চাকরি ভালো হয়? সরকারি চাকরিতে তোমার একটা নিশ্চয়তা আছে, কিন্তু বেসরকারি চাকরিতে তোমার সেটা নাই।

আচ্ছা বেসরকারি চাকরিতে নাকি পরিশ্রম বেশি শুনলাম?

হ্যাঁ, বেসরকারি চাকরিতে পরিশ্রম বেশি এবং টাকাটাও বেশি। সরকারি চাকরিতে পরিশ্রম কম, টাকাটাও কম। কিন্তু টাকা তো,

তুমি চাকরিতে থাকবা ততদিন তুমি টাকাটা income করতে পারবা। অ্যা, টাকাটা সব কিছু না, আবার টাকাটাই সব কিছু। তো আমার চাকরির,

আর এখন প্রকৌশল থেকে তুমি বের হচ্ছ, বেসরকারি চাকরিতে দেশেও তো multinational অনেক Company আছে, সেগুলাতে ভালো করতে পারবা। হ্যাঁ, multinational বিভিন্ন Company র কথা শুনলাম। তার পাশাপাশি সরকারি তারপরে হচ্ছে বেসরকারি ও কিছু চাকরি বাকরি আছে যা দেখলাম, আমাদের বড় ভাইরা তো বের হয়ে গেছেন। তারা অনেকেই কিছুদিন আগে বের হলো আর কি, অনেকেই বিভিন্ন Company তে ঢুকে গেছেন যেমন, আহ, Wall ton তারপরে হচ্ছে, Caziity তে অনেকে ঢুকছেন।

চিন্তা ভাবনা ছিল যাদের, তাদের কেউ কেউ হচ্ছে, আহ, বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কেউ কেউ বেসরকারি চাকরিতে ঢুকে ভাবতেছে যে পড়াশোনা করে, পড়াশোনা করবে চাকরির পাশাপাশি তারপরে যাবে, তোমার কি ধারণা বেসরকারি চাকরির পাশাপাশি পড়াশোনা,

হ্যাঁ এইরকম আমার, আমার দেখা আছে হ্যাঁ? এরকম অনেক Company তে তোমার চাকরি করতেছে, এবং চাকরিরত অবস্থায় দেখা গেছে যে তারা বাইরে চলে গেছে। এই কিছুদিন আগেই একজন গেলো তোমার এই Company র আর কি।

তো তুমি যদি চাও যে দেশে কোনো চাকরি একটা start করে then তুমি চলে যেতে পারবা।

চাকরিরত অবস্থায় তুমি preparation নিতে পারবা। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু বেসরকারি চাকরিতে নাকি কাজ করতে করতে এমন অবস্থা হয় যে পড়াশোনার সুযোগটা পাওয়া যায় না। পড়াশুনার সুযোগ পাওয়া যায় না ঠিক আছে, তার মধ্যেই সময়টা করে নিতে হবে আর কি। তুমি তো বেসরকারি চাকরি করতাছো তোমার কি মনে,

তো দেখা যাবে যে অনেক সময় over time করতে হবে, উম, আর তো কাজের, pressure তো আছেই। আচ্ছা, Over টাইম করতে হয় তোমার? Over time আমাদের, ওইরকম over time করা লাগে না, কিন্তু আমাদের একটা সমস্যা হইলো, আমাদের journey করা লাগে তো, journey তে দেখা যায় যে অনেক time চলে যায়। আমরা যখন বাইরে বিভিন্ন Company তে যাই, তখন কাজ দেখা যায় যে চারটার মধ্যে আমরা শেষ করি অ্যা, তখন বাসায় ফিরতে ফিরতে দেখা যায় যে late হয়ে যায়, যানজটের অবস্থা তো, আছেই। হ্যাঁ, ঢাকার যানজট তো খুবই বাজে অবস্থা, ঢাকায় যদি যাই আমি কখনো দেখা যায় যে আমার রাস্তাতেই বেশিরভাগ সময়,

তো আমার ছোট ভাই,

হ্যাঁ, আমার, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? আমার ছোট ভাই তো Polytechnic এ ভর্তি হইসে।

এ electrical subject এ diploma করতেছে। ওহ ,

semester শেষ হয়েছে, এক semester শেষ হয়েছে আর কি, এখন second semester এ আছে। আচ্ছা, ছোট ভাইও তো বড়ো হয়ে গেল? হ্যাঁ, তোমার ছোট ভাই এখন কিসে আছে? আমার ছোট ভাই তো উঠলো হচ্ছে অষ্টম শ্রেণীতে, লাল মহেশ সরকারী উচ্চবিদ্যালয়েই আছে। এখন, ওর তো ইচ্ছা চাকরি বাকরির ব্যাপারে ওতো চিন্তা ভাবনা আছেই যে ভবিষ্যতে কি করবে না করবে সেই অনুযায়ী পড়াশোনার পড়াশোনার ব্যাপারটাও দেখতে হয়, তো ওর ইচ্ছা এখনো মনে হয় ডাক্তার হইতে চায়, ভবিষ্যতে, তো সেক্ষেত্রে মেডিকেল কলেজে পড়তে হবে। সেই হিসাবে হয়তো preparation প্রস্তুতি নিচ্ছে আর কি, আর আমার একটা,

হ্যাঁ, আমার ছাত্র ছিল একটা, তো ওর কিছু,

তো ওকে আমি আসলে suggest করতে পারি নাই, আমি ওকে এভাবে বলছি যে আ যেটাই যাও, সেটাতেই ভালো করার সুযোগ আছে, তুমি যেটাতেই পারো আর কি, যাইতে পারো। তো তোমার কি মনে হয় polytechnical এর ব্যাপারটা আর এমনিতে এই পাশের ব্যাপারটা কি রকম? পার্থক্যটা কি? না, Polytechnic এও আহ , অ্যা, সুযোগ আছে, হম, Polytechnic থেকে বের হয়েও দেখা যায় যে আহ, দেশের অনেক sector আছে meesho DPDC এগুলোতে ঢুকতে পারলে সাহিত্য শাসিত যেসব Company আছে, এসবেও ভালো সুযোগ সুবিধা, ভালো salary সব কিছুই আছে।

আচ্ছা, এখন এখানেও ভালো করা সম্ভব, যদি ভালো করে পড়াশোনা করা যাই। আহ, তবে যদি ওর কথা বলি ওর, ওর আসলে পরীক্ষার ফলাফল খুব একটা ভালো না। তো ওর ক্ষেত্রে কোনটা বেশি ভালো হইতো আর কি, Polytechnic এ পড়া নাকি? সাধারণ দিকেই। পড়াশোনা ভালো না বলতে, এখন Polytechnic কে ভর্তি হইতে ভালো result ও দরকার হয়। এখন দেখা যায় যে polytechnic এ apply করতে গেলে, এটা তো Online এ apply করা যায় কোনো exam ও নাই, আর কি। এখন Online থেকেই select হয়, এখন দেখা যায় যে maximum যারা করে সবাই মানে ভালো result এই থাকে, খারাপ result হইলে এখন সুযোগ পাওয়া টাও, কঠিন আর কি।

সেটা তো তুমি যখন ভর্তি হলে তখন থেকেই ছিল।

যেখানেই যে যেখানেই করুক, এটা কথা না, যেটা হল যেখানে পড়ুক, সেটা হল ভালো করতে হবে, আর কি। হ্যাঁ, এটা তো আগেও ছিল, এরকম যে result বেশি ভালো লাগতো, কিন্তু আহ, polytechnic তো অনেকগুলো Institute আছে, তো নিচের দিকের result দিয়েও আহ পাওয়া সম্ভব কিনা? নীচের দিকে আহ বেশি, বেশি যদি আহ কম হয় তাইলে সম্ভব না। কিন্তু দেখা যায় যে মানে a plus এর যদি কাছাকাছি থাকে তাহলে অনেক জায়গাতে সম্ভব। দেখা যায় যেসব একটু প্রত্যন্ত অঞ্চলে Polytechnic গুলো, ওগুলাতে আসলে সবাই পছন্দ দিতে চায় না, উম, আচ্ছা বুঝতে পারছি। ওগুলোতে দেখা যায় যে যাদের একটু খারাপ আছে তারা chance পেয়ে যায় ওসব Polytechnic এ,